দেখে মনে হচ্ছে এটি একটি পাহাড়ি এলাকা। যেখানে নানা রকমের গাছ হয়ে আছে ।এই গাছগুলিতে নানা রকমের শাকসবজি হয়ে থাকেযেগুলিকে চাষিরা বাজারে বিক্রি করে থাকে।

এই ধরনের ঝিলে নানা রকম আকৃতির মাছ হয়ে থাকে এবং এই মাছগুলিকে চাষ করা হয়ে থাকে।